ঘরটির বারান্দার মধ্যে অনেকজন লুক রয়েসে অনেকগুলা চপ্পল দেখা যাচ্ছে।

এই সবির মইধ্যে একটি বড় ভুসিমালের দোকান রয়েসে।

দোকানের সামনে একটি সাইনবোর্ড রয়েছে দোকানের বাইরে একটি ব্রেঞ্চ রয়েছে সেখানের ওপরে কয়েকটি ফলই রয়েছে।

একটি ব্যাগ দেখা যাচ্ছে দোকানের ভিতর একটি লাইট লাগানো রয়েছে পাশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছেএ।

ঘরের ভেতরে লাইট জ্বালানো রয়েছে নীচে প্লাস্টার করা রয়েছে।

কয়েকটি টমেটু দেখা যাচ্চে কয়েকটি শসা দেখা যাচ্চে অনেকটা ফুলকপি দেখা যাচ্চে।

ছোট্ট কয়েকটি ফুল দেখা যাচ্চে পাশে আরো কয়েকজন লোক দেখা যাচ্চে কয়েকটি লাইট জ্বালানো রয়েসে।

এই ছবির মইধ্যে একটি বড়ো ভুসিমালের দোকান দেখা যাচ্ছে।

সেখানে একটি ডেমো কাপড় দেখানোর জন্য একটি মেয়ের সবি রয়েসে।

দোকানের মইদ্যে কয়েকটি লাইট জ্বালানো রয়েসে।

কয়েকটি সিঁড়ি রয়েছে সামনে কয়েকটি গাছ দেখা যাচ্ছে।

একটি গাসের কাঁচা পাতা দেখা যাচ্ছে।

পাশে আরেকটি বড় গর রয়েসে সেখানে অনেক লাইট জ্বালানো রয়েসে।

এই সবির মইদ্যে অনেকগুলা মরিচের গাস দেখা যাচ্ছে।

ভেরির মইধ্যে অনেক চপ্পল দেখা যাচ্ছে।

অনেকগুলা স্ক্রিন লাগানো রয়েছে পিসনের মধ্যে অনেক ছোটবড় গাছ রয়েছে সামনে একটি সোটো রাস্তা রয়েসে।

চারিপাশে অনেক ছোট বড়ো গাছপালা রয়েছে।

এই সবির মইদ্যে কয়েকটি দুকান দেখা যাচ্চে দোকানদার বারের বারিন্দার মইদ্যে একটি বড় সৌকি খাট রয়েসে সেহানে অনেকগুলা কপি দেখা যাচ্ছে।

কয়েকটি টেমেটো দেখা যাচ্ছে কয়েকটি বেগুন দেখা যাচ্ছে কয়েকটি গাজর রয়েসে একটি কলার সড়ি রয়েসে।

এগুলা বিদুৎ লাইন রয়েসে পিছনের মইদ্যে অনেক সোটো বড়ো গাসপালাও রয়েসে ।

এই সোবির মইধ্যে একটি বড় পাহাড় দেখা যাচ্ছে।

কচি কচি গাছ রয়েসে সামনে অনেক খালি জায়গা রয়েসে পিছনের মইদ্যে বড় নীল আসমান দেখা যাচ্ছে।

পাশে কয়েকটি ছোট বড়ো গাছ দেখা যাচ্ছে।

সেখানে অনেকগুলা পালং রয়েছে।

রুমের ভিতরে অনেকগুলা লাইট জ্বালানো রয়েছে।

দোকানের তারিয়ের মধ্যে অনেকগুলা স্পাইটের বোতল রয়েছে।

ঘরের মদ্যে একটি ঘরের উপরে কয়েকটি মাক্স লাগানো রয়েসে

সামনে কয়েকটি কোলগেট ব্রাশ দেখা যাচ্চে দোকানের বাইরে একটি গাস দেখা যাচ্চে ।

সামনে আরো কয়েকজন লোক দেখা যাচ্ছে পাশে একটি রাস্তা রয়েছে সেখানে একটি সাইকেল দেখা যাচ্ছে।

পাশে কয়েকটি ছোটবড় গাসপালা দেখা যাচ্ছে।

সামনে একটি লাল পোস্টার লাগানো রয়েসে বাইরের মইধ্যে অনেক ছোট বড় গাসপালা দেখা যাচ্ছে।

এ সবির মইদ্যে একটি বড় বাজার দেখা যাচ্চে।

পিছনের মধ্যে আরও কয়েকটি গর দেখা যাচ্ছে।

সামনে অনেক খালি জায়গা রয়েসে।

এখানে অনেকগুলা খুঁটি রয়েসে খুঁটির মইধ্যে বেলুন লাগানু রয়েসে।

মাঠের মইধ্যে আরও কয়েকজন লোক রয়েসেন মাঠের চারিপাশে অনেকগুলা সোট বড়ো গাস রয়েসে ।

সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে একটি বড় ঘর দেখা--

অনেকগুলা বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে।

পাশে কয়েকটি লোহার বেরী দেওয়া রয়েছে চারিপাশে অনেক ছোট বড় গাছপালা রয়েছে।

বাইরে কয়েকটি বাইক রাখা রয়েছে।

সামনে কয়েকটি গাসপালা রয়েসে পিসোনের মইদ্যে খালি বড় নীল আশমান দেখা যাচ্ছেএ।

সেখানে আর এর মইধ্যে অনেকগুলা চশমা রয়েসে।